এবং অনেক গুলি ডাইনিং ডাইনিং এবং চেয়ার রয়েছে ডাইনিং উপরে জলের বোতল ওরয়েছে।

এখানে সুন্দরভাবে সাজানো গুছানো রয়েছে এবং এখানে সুন্দর একটি টব রয়েছে টবের মধ্যে একটি নারকেল গাছ।

সামনে রয়েছে অনেকগুলো যাত্রী যেগুলি প্লেন ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। খুবই সুন্দর একটি বড়ো মাঠের মধ্যে রয়েছে। খুবই সুন্দর লাগছে।